একানে আরো একজন মানুষকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকটি দুকান রয়েসে যেই দুকানগুলো বন্দ অবস্থায় আছে এ্যাঁ এই দুকানের সামনে দুকানের সাইনবোর্ড লাগানো রয়েছে এবং একানে আমি একটি গাসও দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমি একজন কোনো দোকানদার দোকানে বসে আছে দেখছি।

দুকানটি হলো কম্পিউটারে র দুকান এখানে আমি একটি জেরেক্স মেশিন রাখা আছে এবং কম্পিউটারে র ওই মেনের জিনিস রাখা আছে দেখছি এখানে একটি টেবুল ফ্যান রাখা আছে দেখছি।

আমি ছবিতে একসাইডে একটি টাওয়ার দেখতে পাচ্ছি ইত্যাদি।

দুইজন মানুষ গাড়িটিকে ঠিক করছেন উম দুই একজন মানুষ বসে আছেন আর একজন ঠিক করছেন।

এই ফার্নিচারের দুকানের উপর দিকে আমি অনেকটি উম কালারিং লাইট রয়েসে দেকচি ।

এই দুকানের বিতরে আমি শোকেজ সুফা বক্স ফালং এ এবং চেয়ার ইত্যাদি দেখছি এই রুমে বিতরে অনেকগুলি লা লাইট দেখছি।

এই ছবিতে আমি একটি জুয়েলারি দোকান দেখছি।

এই ছবিতে একটি আমি গর দেখছিম।

এবং তিনজন মানুষ চেয়ারে বসে আছেন।

ওরা ওদেরকে কি যেন বুঝাচ্ছে।

এইখানে আমি একটি টিভিও দেখছি।

এখানে রাস্তা দিয়ে অনেক গাড়ি কইব়্যা যাচ্ছে দেখা যাচ্ছে এবং এখানে কারেন্টে র লাইন গরটির সামনে দিয়ে গেসে দেখা যাচ্ছে।

এখানে সবজি মাপার জইন্য অ সবজি বিক্রেতার কাছে পাল্লাও রয়েসে।

এই ছবিতে আমি কিসু মাটি দেখতে পাচ্ছি যেগুলো নতুন মাটি লাগসে।

আ যেই হোটেলের সামনে কিছু মানুষ রয়েছেন একানে প্লাস্টিকের একটি ডাস্টবিন রয়েছে এখানে এই ছবিটার মধ্যে দুইটি বাইক রাখা দুই তিনটি বাইক রাখা আছে দেখতে পাচ্ছি।

এই চবিতে আমি একটি রাস্তা দেখচি এ রাস্তার দুপাশে গালিরা দেখা যাচ্চে এখানে অনেক মানুষও দেকা যাচ্চে ।

এখানে উম অনেকটি দোকানও রয়েছে।

এ কয়েকটি চেয়ার ও একটি টেবুল রাখা আছে টেবিলের উপরে--

এই ছবিতে আমি একটি উম ডেক্সটপ এবং কিবোর্ড আঃ এবং মাউস আঃ আরো অন্যান্য বহুত জিনিস দেখতে পা--

এই কাপড়ের দোকানটি হলো নতুন সেই জন্য এখানে এ-বেলুন দিয়ে সাজানো রয়েছে।

এই ফার্মেসিতে আঃ অনেক ধরনের আঃ সব ঔষুধপত্র রয়েছে এখানে একজন মানুষকে দেখছি আমি।

এই ছবিতে আমি এ্যা উঁচু উঁচু পাহাড়ে ওই দৃশ্য দেখছি।

এই ছবিতে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি যে রাস্তার ওপর অনেকগুলি গাড়ি রয়েছে এখানে অনেকজন মানুষও রয়েছেন।

এখানে এ এই রুমটি খুব সুন্দর ভাবে সাজানো রয়েসে এবং এটির ওয়ালেও দু একটি পোস্টার লাগানো আসে।

চারিদিকে এ খোলা এ জমিন রয়েছে এখানে আমি দূরে কিছু ঘর দেখতে পাচ্ছি এবং উম অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

এখানে পেট্রোলপাম্পের চারিদিকে আ্য কিছু ওনেকটি লাইট রয়েছে এবং পেট্রোলপাম্পের সামনে ছুটো ছুটো কয়টি গাস লাগানো রয়েছে।

কিছু ব্যক্তি এখানে দেখা যাচ্ছে এখানে পেট্রোল পাম্পের সামনে অ্যা কয়েকটি দোকান ও কয়েকটি গাড়ি রাখা আসে দেখছি।

এই ছবিতে আমি এ আগেকার একটি প্রসিদ্ধ স স্থ জায়গা স্থান দেখতে পাচ্ছি।

এখানে লাউ কুমড়ো উম বেগুন এ্যা বাঁধাকপি সিম ইত্যাদি এ্যা অনেক রকমের উম বীজের প্যাকেট রয়েছে।

এখানে আমি গাছের সাইডে দিয়ে একটি সোলার রয়েছে এখানে দেখছি।